হ্যাঁ তাহলে তো এই system টা খুব ভালোই। করতে পারিস তো তুই ও try কর। আচ্ছা উম যদি এরকম হয় যে আমি কাজটা করলাম না ঠিক আছে? ওরা contract টা শুরু করে দিলো আমি কাজ টা করলাম না আর contract এর তো কি একটা time limit তো থাকবেই, দেখ এখন তোকে ওই time limit টা হলো তোর আর আহ client এর মধ্যের ব্যাপার কারন কি কোনো কাজ ছোটো হতে পারে কোনো কাজ বড়ো ও হইতে পারে এক মাস ও লাগতে পারে একটা project translation বা কিছু দিলে তোকে, সে তিন মাস ও লাগতে পারে সেটা তে upwork এর কোনো মাথা ব্যাথা নেই কিন্তু তোদের মধ্যে কথা হয়ে থাকা দরকার এবার client যদি মনে করে একটা time মানে একটা কাজ করতে আমার খুব বেশি time লাগাচ্ছে,

আহ freelancer তো ও তো objection আনবেই ওর তো deadline থাকবে না তোর কিছু তখন ও ইচ্ছা করলে হয়তো contract তুলে নিতে পারে তাতে অন্য freelancer hire করতে পারে। তো তোর যদি এখানে objection লাগে যে কেনো তুলে নিলো কোনো আহ freelancer তোর সয়তানি করলো freelancer না তোর client তোর সয়তানি করলো project টা তুলে নিতে পারে তখন তোর medium middle man থাকবে তোর ইয়ে আহ তোর upwork তখন তুই upwork কে contact করতে পারবি। যে তুলে নিলো কাজ বা যখন আহ freelancer তখন ওরা upwork কে বলতে পারবে যে হ্যাঁ বেশি দেরি লাগাচ্ছে কাজ তুলে নিবো তো ওটা এরকম হয় ব্যাপার টা বুঝছিস? মানে আহ কাজ কলা মানে আমাকে যদি কোনো client আহ কাজ দিয়ে দেয় contract দিয়ে দেয় মনে কর আমি পাঁচটা page এর contract দিলো ঠিক আছে তার মধ্যে থেকে আমি চারটা, page ওকে আমি পাঁঠিয়ে দিলাম আহ client সেই contract টা উঠিয়ে নেয় তাহলে সেখানে আমার কী করার থাকবে?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

আর তুই customer support এ তুই contract করতে পারিস এরকম এরকম ব্যাপার তখন তোকে ওরা ওরা মানে আসবে আসা~আসার পরে দুজন কে contact করবে তেও করবে ওকেও করবে ওকে বলবে যে হ্যাঁ এরকম এরকম objection আনলো, তো তোমার freelancer যে কাজ হয়তো অনেকটা deliver হয়ে গেছে তারপর তুলে নেওয়া হলো কেন তো সেখানে client কে জবাব দিতে লাগবে ব্যাপার টা। তো ওখানে যদি এ, এ মিটমাট করতে বলবে ওরা যে তোমাদের মধ্যে মিটমাট করে নাও ব্যাপার টা যদি এরকম হয় ব্যাপার টা যে এই টুকু কাজ হয়ে গেছে তো এইটুকু কাজের payment করে দাও পুরোটা কাজের না করলেও তো তারপরেও যদি মিটমাট না হয়,

আহ client তাও অস্বীকার করে যে না টাকা দিবো না তখন হবে কি আহ তুই payment করবি আহ payment বলি কেনো তুই ইয়ে করতে পারবি legal action নিতে পারবি তোর legal action নিলে পরে, একটা pay করতে লাগে কীরকম ভাবে যেন কত টাকা যেন মনে নেই ঠিক but ওই legal action নিলে, ও হ্যাঁ দুশো দুশো উনষাট dollar মতন দুশো পঞ্চাশ dollar প্রায় আড়াইশো dollar এর মতো দিতে লাগে।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 তোকেও client কেও upwork কেও এবার যে জিতবে হুম, তুই ধর আহ জিতে গেলি তাহলে তোর টাকা টা ফেরত চলে আসবে client এর টাকা টা court এ চলে court এ চলে যাবে। সেই case টা করার জন্য যে আড়াইশো dollar দিলাম সেটাও চলে আসবে আর যে কাজ টা করেছি সেটাও চলে আসবে আর হ্যাঁ ওই ওই টাকা টাও চলে আসবে তারপর further step ও নিতে পারবি client এর বিরুদ্ধে আর তুই, এবার তুই ধর সত্যি আহ ভুলভাল কাজ করলি যে ঠিক ঠাক কাজটা করলি না তো client objection আনবেই তো client এর ও security র ব্যাপার থাকে না যে তুই যেই তোর যেই টাকা টা লাগলো client এরও লাগতে পারে যে, এ ঠিকঠাক কাজ করল না মানে আমারও টাকা টা চলে যাবে থাকবে না? থাকে হ্যাঁ হ্যাঁ মানে আমি যদি as a client হিসাবে এইসব মানে website গুলো তে যাই ঠিক আছে?

ও চার দিনের দিন যদি বলে কাজটা complete করতে পারছিনা সেক্ষেত্রেও আমি as a client legal action নিতে পারি না ওটা না খালি যদি মানে ব্যাপার টা এরকম যে আমি যদি ঠিকঠাক ধর আমি freelancer আমি quality project মানে quality আহ

তখন তো তোর objection আসবেই ঠিক না? তো তোর ও তো একটা, তো তখন ওইজন্য এই legal action টা নেওয়া হয় যদি আমি হাড়ি তখন, তখন আমার টাকা টা চলে যাবে আর আমার account টা হয়তো banned করে দিবে

handle করে নেবে তোকে কিছু করতে লাগবে না fully secured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 ঠিক আছে তাহলে তাহলে তো খুবই ভালো আর এটা যেহেতু কোনো মানে কি বলবো নিজের ওপর depend করছে আমি যতটা কাজ করতে পারি ততোটাই নিতে পারবো কাজ। flexible ভাবে কাজ করতে পারবি তোর যখন ইচ্ছা কর না কর তুই just timely ইয়ে তে তোকে ten to five করতে লাগবে না তোর তুই রাতে কর রাত বারোটার পরে কর তাও কোনো ব্যাপার নয় হ্যাঁ তোর আর তোর field টা open না, তোর কাছে client যেকোনো জায়গার থেকে আসতে পারে opportunity খুব বেশি থাকে পুরা world তোর কাছে business করার মতো বা তোকে service দেওয়ার মতো তুই যাকে ইচ্ছা service দে। এখনি যেটা বললি যে তোর last client ছিলো যে হচ্ছে Russia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

হ্যাঁ যদি আবার দেয় কাজ তাহলে ঠিক আছে কিন্তু personally তো চিনি না আমি ওকে, আর সেও আমার ওপর আমার ওপর trust করেই এই কাজটা দিলো মানে ব্যাপার টা কতো টা মানে,

তুই কর দেখ উম একটা job বলতে একটা job তো পাবই সবাই কোনো না কোনো দিন but কিছু দিন তো কাজ চলবেই এই ওই ঠিক আছে অনেক কিছু শেখাও যায়, ঠিক আছে তাহলে thank you এতো details এ বলার জন্য ঠিক আছে তাহলে এখানেই শেষ করি আমাদের session টা ঠিক আছে। hello হম বল দিঘায় ঘুরতে গেছিলিতো এর মধ্যে এই বসে আছি তুই দিঘা চলে এসেছিস হ্যা দিঘা থেকে চলে এসেছি । ক দিন হল। হ্যাঁ? কেমন ঘুড়লি ওখানে ভালোই ঘুরেছি কিন্তু কি রোদ্দূর বাবা হল এখানে চার পাঁচদিন মানে দুই তিনদিন থাকলাম গেসিলাম আমরা bus করে না আমি কোনোদিনও যায়নি এখনো যাওয়ার ইচ্ছা আছে কে কে গেছিলি? এই ভালো বেশ অত time লাগেনা যেমন ঘুরতে গেলে না অনেক time লাগে bus এ বসে থাকতে হয় সেরকম না ঐ চার পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাই রাতে আমরা বেরিয়ে ছিলাম ধর ওই। কি এগারোটা বাজতে নাগাদ না না দশটা না সাড়ে দশটা বেরিয়েছিলাম আর bus লোক ভরতে ভরতে আরো সময় লাগলো তারপর গেলাম ঢুকলাম তারপর কোলাঘাটে নামলাম ওখানে কতগুলো hotel types এর আছে বুঝেছিস দোকান তো ওখানে chips মিপস কুরকুরে এইসব বিক্রি হয় ঠিক আছে তো আমরা কিনলাম কিনে খেলাম দেলাম বসলাম বসার পর তারপর আবার bus এ উঠলাম bus উঠে তারপর দিঘা পৌঁছেগেসি আবার ওখানে গেসিলাম তো ওখানে গেসিলাম আর ওখানে একটা একটা hotel এ মানে মানে ওরা ভাড়া করলো সবাই হম কে কে গেসিলি

আর bus এ তো আরো অনেক পরিবার ছিল মানে অন্য জাগা থেকে ওরাও ছিল বাসে করে যারা নিয়ে যায় একদম মানে traveller গুলো হয় না তো ওদের কাছেই পুরো একটা টাকা দিয়ে দিতে হয়েছিল হম তো ওরাই ঘর ভাড়া তারপর কোথাও side seeing গুলো ঘুরতে নিয়ে যাওয়া সবাই ওরাই করেছে বাস কোথা থেকে কোথায় দাঁড়িয়ে ছিল bus তো আমাদের

ও আচ্ছা কয়টায় বেরিয়েছিলি রাতে

ও আর পৌঁছেসিলি কটায়? পৌঁছেসিলি কটায় পৌঁছেছিলাম ঐতো সকাল সাড়ে পাঁচটা একদম ভোর ভোর উম হবে হবে তখনি পৌঁছে গেছি hotel তারপর গিয়ে fresh ট্রেস হয়ে আমরা কি আগ্রহ মানে দাত মাজতে মাজতে চলে গেছি সমুদ্র দেখতে।

আমিও এর মধ্যে গেয়েসিলাম Aquamarine তে ঘুরতে আমি আমার বন্ধু বান্ধবীরা মিলে অনেক মজা করেছি ওখানে গিয়ে ও তা কখন কখন গেছিলি ওখানে? এই আমরা যেদিন বেরিয়েছিলাম কী বৃষ্টি পড়ছিল জানিস সকালবেলা থেকে আমরা বেরিয়েছি তোর মনে হয় ওই নটা সাড়ে নটা নাগাদ তাতাড়ি পৌছে গেছি বেশি বেশি তো station না আমাদের কাচড়াপাড়া থেকে দুটো station তারপরে আবার দুটো station ও এখান থেকে নইহাটি নামতে হবে নাকি নইহাটি হ্যাঁ হ্যাঁ নইহাটি থেকে তারপরে মনে হয়। আহ হাবড়া নাকি কী যেনো একটা station হুগলী হুগলী হুগলী অব্দি গিয়ে তারপর ওখান থেকে টোটো করে বা হেটে হেটেও যাওয়া যায় একদম কাছে। হ্যাঁ গেছিলাম তো এইযে আগের বছর গরমের গরম যখন ছিল আহ গেছিলাম বুঝেছিস এরকম time এ গেছিলাম তো আবার ওখানে মানে কী বলবো ওখান থেকে আমরা কী এক ঘটনা হয়েছিল জানিস আমাদের সাথে এখান থেকে আমাদের ওখান থেকে ধরলাম ধর bus stand ধরলাম তো আমরা নেমে পড়ছিলাম ঠিকাছে ওখান থেকে আবার train ধরেছি হুগলীতে নেমেছি তার পরের station এ মানে হুগলি না নেমে যে station এ নামতে হত station এ নেমেছি ঠিকাছে আবার সেখান থেকে back করে train ধরে আবার back করেছি হুগলিতে তারপর ওখান থেকে আবার মানে auto ধরে তারপর গেছি acqua marina but করলেও হত ওখান থেকে একদমই কাছে। হ্যাঁ একদমই কাছে পাঁচ minute ও লাগে না মনে হয় হেঁটে গেলে। না না সত্যি খুব সুন্দর খুব সুন্দর জায়গা অনেক ride ও আছে। তিনশ টাকা ঠিকই আছে entry fee তো তিনশ

আবার aquatica ওখানে আহ যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ pvalley park ও কিন্তু খুব সুন্দর জানিস কিন্তু অনেকটা দূরে। হ্যাঁ park টাও সুন্দর কিন্তু অনেক দূরে সত্যি। হম নারে আমার খুব যাওয়ার ইচ্ছা ওখানে। আমরা তো আগেরবার ভেবেছিলাম। যে ধর aquamarine যদি না যাই তালে park ই যাব তারপর happy valley park আর যাওয়া হল না ওই সঙ্গিতা আছে না চিনিস তো

ও ওর জন্যই আমরা যাচ্ছিলাম হল aquamarine ঠিকাছে? তারপর ওই গেল না last ও ই গেল না আর আমদেরও আর যাওয়াই হল না। হ্যাঁ এরকমই হয় তুই চার চাকা ভাড়া করেছিলি নাকি happy valley park এ যাওয়ার জন্য না না train এ করেই যাব। ও train এ করে গেলে অনেক ইয়ে হবে। হ্যাঁ ওখানে দেখে নিয়েছিলাম কোন station পুরো মানে কখন কী time সব দেখে নিয়েছিলাম যদি যেতাম না ঠিক time এ হয়ত একটু late হত but পৌছে যেতাম একটু কষ্ট কষ্ট হত। কতক্ষন লাগে আমাদের এখান থেকে কতক্ষন লাগে যেতে? দেড় দেড় দুঘন্টা হবে। দুঘন্টা না আড়াই ঘন্টার মত মনে হয় লাগবে। হ্যাঁ ওরকমই কারণ কলকাতায় তো দেড় ঘন্টা এমনেই লেয় কলকাতা যেতেই তো দেড় ঘন্টা লেগে যায়। হ্যাঁ আবার ওখান থেকে হয়ত বা একঘন্টা দশ পনেরো minute যাওয়ার সময় কী বলতো যাওয়ার সময় উৎসাহে যেতে ইচ্ছা করবে তারপর আসার সময় আর ইচ্ছা করবে না যে বাড়িতে আসি সেটাই চার চাকা ভাড়া করলেই ভালো।

time মত হ্যাঁ হ্যাঁ তারাপীঠ এ গেছি আমি তারাপীঠ এ গেছি তুই গেছিস? জন্মদিনে ঘুরে আসলাম । ও আমি গেছিলাম অনেক ছোট ছিলাম তখন হয়ত বা class ten এ পড়তাম

ধর একটু আলাদা ছিল এখন তো পুরোই আলাদা হয়ে গেছে। নেই সত্যি শশ্মানে এই গুলা সেরকম কিছুই নেই। মানে আগে যেমন সবাই বলতো শিয়াল ডাকে শিয়াল ডাকতো । শিয়াল ডাকত না ওই হ্যাঁ সেটাই কিন্তু তুই তো মানে এই ধর চার পাঁচ বছর আগে গেছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও তাও চার পাঁচ বছর আগে তো কী হয়েছে তা কিছুই নেই। আস্তে আস্তে সব জিনিসরই গুরুত্ব কমে যাচ্ছে। হ্যাঁ গুরুত্ব কমে যাচ্ছে না সেটা কী বলতো মানে একটু মানে সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে তো ওই

ছেলে মেয়েরা সব phone নিয়েই ব্যস্ত থাকে হ্যাঁ। হম হম হম আমি বললাম তারপর বল আর কোথায় কোথায় ঘুরতে গেছিলি? আরে আমরা যখন তারাপীঠে গেছিলাম না আমরা তো গেলাম আমরার ঊনিশ তারিখে জন্মদিন ছিল তো বুঝেছিস মা বলছিলো জন্মদিনের দিন তো চল তো আমরাও অনেক আমাদের তিনটে family গেছিলাম এক সাথে। তো ওখানে গেছিলাম। আহ সতেরো তারিখে এখান থেকে কলকাতা গেলাম কলকাতা থেকে সকাল সেই সাড়ে পাঁচ সাড়ে চারটায় উঠেছি যা শীতকাল কী ঠান্ডা লাগছে স্নান করতে পারছি না এত ঠান্ডা লাগছে। তারপর স্নান করলাম আমার দিগুলোও গেছিল স্নান করলাম তারপর সেজেগুজে মানে একটু যাই হোক বেরোলাম খুব সকাল বেলা তো আর ভালো লাগছিল না। তো গেলাম যাওয়ার পর ওখানে এখান থেকে কলকাতা গেলাম কলকাতা থেকে তারপর train ধরলাম train এর মধ্যে train এর মধ্যে প্রায় তিন চার ঘন্টা লেগে গেছে সেরকমই লাগে বল হ্যাঁ হ্যাঁ আর ইয়ে তোর দাদু যায় নি? দাদু যায়নি ওই দাদুর দাদুকে কত বলেছিলাম দাদু চল। বলছে কী আমার পেটে গন্ডগোল আমি train যাব অতদূর আমি থাকতে পারবো না তা আমি বললাম train এও আছে পটি বা bathroom করার জায়গা তো আছে দদুকে গেল না এবার যখন দিঘা যাব যদি যাবো তো দাদুকেও নিয়ে যাব এবার দাদুকে বলেছি না গেলেই হয়েছে তোমার

দিগুন যায় দিগুন চিন্তা করে দাদুকে নিয়ে হ্যাঁ একটা চিন্তা না একা একা থাকে রান্না করবে খাওয়া দাওয়া করবে তা এই দুদিন তো এই দুদিন সোনালি মাসি খাবার দিতে গেছিল বলা হয়েছিল জানিস গেল না তো দিগুন কে আমরা দিগুনের খুব ইচ্ছে ছিল তারাপীঠে যাওয়ার তো দিগুনকে নিয়ে গেলাম এবার সোনালি মাসি বলেছে দাদুকে খাবার দিয়ে যেত দিগুনই বলেছে যে তুমি যাও তো তুমি ওনার জন্য কোথাও ঘুরতে পারবা না

তুই অনেক জায়গায় ঘুরেছিস আমি তো ঘুরিইনি এসব জায়গায়। দিঘাতে গেছিস পুরিতো গেছিস

না তুই গেছিস? আমার খুব যাওয়ার ইচ্ছা রে মনের কথা বললি। আমিও আমার গেছিলাম বলতো

কাদের সাথে ওই দিদিমা মাসিমা তারপর সোনালি মাসি পূর্ণিমা মাসি এদের সাথে গেছিলাম পাড়ার ওদের সাথেই গেছিলাম। আমি গেছিলাম সেই ভোর বেলা উঠেছিলাম train এ করে গেলাম খুব সুন্দর জায়গা সত্যি বলছি রঙ খেলার সময় খুব যাওয়ার ইচ্ছা কবে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

আমার মা বাবা তো যায়ও না আর একা একা আমাদেরকে যেতেও দেবে না এই আমারও same কিন্তু সকাল বেলা যেতে হবে ও এই দিনে দিনে আসা যায় নাকি ওখানে গিয়ে একদিন দুদিন থাকতে হয় না? সে সকাল পাঁচটায় আমরা গেছিলাম দিনের আমরা গেছিলাম তো পাঁচটায় বেড়িয়েছিলাম এবার এসেছি বাড়িতে আসতে আসতে দশটা সাড়ে দশটা বেজে গেছে সেই সকাল পাঁচটায় বেরুতে হবে নালে আসতে পারবি না । আর দেখ আমরা তো অনেক জায়গায় ঘুরেছি সেরকম একটাই যে আমি ওখানে এ সত্যি মানে সকাল বেলাটা ওরম বাড়ি থেকে পাঁচটার সময় বেরিয়েছিলি আর রাতের বেলা সাড়ে দশটা এগারোটার মধৌ চলে আসতে পেরেছিস? হ্যাঁ seriously জিগেস করবি আমার মাকে ছাড়াও মা দেখি তাহলে আমার মাকে বলে আমার মাটা কোথাও যেতেই চায় না। আমার খুব ইচ্ছা খুব ইচ্ছা ওখানে যাওয়ার ওখানে ওখানে লাল মাটি ওখানে গিয়ে আবার টোটোঅলাদের সাথে টোটো না auto অলাদের সাথে আমদের ঝগড়া হয়ে গেছিল। এখান থেকে বলেছে যে এই ভাড়া থেকে এই ভাড়াতে নিয়ে যাবে ঠিকাছে ধর কুড়ি টাকা বলেছিল নিয়ে যাবে। এবার পৌছে দিয়ে বলছে কুড়ি টাকা হবে না এবার বেশি দিতে হবে তারপর ওই traffic police গুলো না ডেকে বলেছে কী ওই traffic police গুলো হ্যাঁ হ্যাঁ ওদেরকে ডেকেছে ডেকে বলেছে যে দেখো এরকমভাবে বলা হয়েছিল এরকম এরকম জায়গায় তা এখন ইনি বেশি চাইছেন তা আমরা এখানে থাকিনা বলে কী জানি না? তারপর সে কুড়ি টাকা তো কুড়ি টাকাই নিয়েছে তালে উনি আগে থেকেই বলতেন যে বেশি দুরে গেলে আমরা বেশি টাকা নেব

নয় অনেকদুরে চলে এসেছে মানে কী বলতো ওখানে থাকি না তো বাসিন্দা না আমরা ওই জন্য চালাকি করেছে আর কিছু না

যাইহোক আমি যাব একদিন রে আমার খুব ইচ্ছা খুব ইচ্ছা এই মাকে জানিস কিছুদিন আগেও বলছি মা আমাকে যেতে দাও মা আমাকে যেতে দাও আমি বান্ধবীদের সাথেই যাব মা বলছে না একদিনে গিয়ে ফিরে আসা যায় না ছাড়ব না এই না সেই না ফিরে আসতি পারবি ধর আমরা তো অনেক জায়গা ঘুরেছিলাম কিন্তু তোর যদি বেশি তাড়া তাড়া থাকে তাহলে তোর একটু আগে যাস তালে আগে চলে আসতে পারবি এছাড়া কিছুই না ।

ভোর বেলা পাঁচটা ধর সাড়ে চারটাতেও বের হলাম train যদি থাকে train থাকে first train কটায় কটায় রে? ওই তো আমরা ধরেছিলাম যে সাড়ে চারটা না পোনে পাঁচটার train এ দেখ সবসময় তো আর যাওয়ার train একটা মানে এই express গুলো হ্যাঁ ওগুলোই ধরতে হবে

ওটা ধরেছিলাম ভাই এত আস্তে আস্তে চলছিল বলার মত না সেকি ধিকির ধিকির করে পৌঁছালাম ওখানে আহ একটা train এই করে গেছিস নাকি কিভাবে গেলি? মনে নেই আমার কিন্তু ছোটবেলায় না এই eight nine এ গেছিলাম আমার তো জানিস আমি ভুলে যাই তাড়াতাড়ি তাও যে এতটুকু মনে আছে এইটাই অনেক ভুলে যাই রে। হ্যাঁ হ্যাঁ গেছি কিন্তু ছোটবেলায় অনেক কিচ্ছু মনে নেই ওখানে গেছি শুধু এটাই মনে আছে কাকের ওই কাকের যে দেখেছিলাম হ্যাঁ আমিও আর ঠিক বলেছিস বাঘ দেখেছিলি? হ্যাঁ হ্যাঁ তারপর না আমি জিজ্ঞেস করেছিলাম যে box এর মধ্যে আটকে রেখেছে কেন? বলছে সাপগুলোকে জালের মধ্যে রাখলে সাপগুলো বেরিয়ে যাবে তাই কাঠের box রেখেছিল আর এত গন্ধ বিচ্ছিরি এখানে

পটি করে মানে পাখিদের বুঝেছিস মানে খুব গন্ধ এ ত বিচ্ছিরি

দুর্গন্ধ সে আরে গন্ধ বাজে গন্ধ বাজে।

আর হল আমি যখন ইয়ে তে গেছিলাম পুরিতে একটা মানে জঙ্গল আছে ওখানে safari হয় বুঝেছিস